নমস্কার মহাশয়া শুভ সন্ধ্যা আপনি কি করছেন ভালো আছেন তো নমস্কার শুভ সন্ধ্যা মহাশয়া হ্যা আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার গুরুজন মানে মা বাবা কেমন আছেন হ্যা আমাদের বাড়ি সবাই খুবিই ভালো আছে হ্যা আর আমি তো ভালো আছি কিন্তু এই edaning খুবিই গরম পরেছে সেইজন্য নো নো আহ

আচ্ছা এখন কি আপনি অবসরে আছেন হ্যা আমি অবসারী আছি বলুন আচ্ছা চলুন আজ বনভুজন নিয়ে কিছু বলি। হ্যা ভালোয় বলেছেন আপনি বনভুজন সম্পর্কে আমি তো তেমন কিছু জানি না আপনার সাথে কথা হলে অনেক কিছু জানতে পারব। হ্যা বিদ্যালয় বিদ্যালয়ের পড়া শোনা আর চারদেওয়ারে মধ্যে এক ঘেয়েমি জীবন কাঁটাতে কাঁটাতে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি। এক যুগ জীবনে আসে ক্রান্তি কর অবসাদ কাজে মন বসে না পড়াশোনায় ঊষা পাই না তাই মন চাই মাঝেমাঝে একটু নতুন নোতে আসাদ অনেক সময় আমরা এক ঘেয়েমি কাঁটাতে উৎসবের আয়োজন করি সকলে মিলে এটা নির্দিষ্ট জায়গা বেঁছে নিয়ে নির্দিষ্ট দিনে আন্দন

হ্যা ঠিকি বলেছেন ছেন যা গরম পরেছে এখন তা বনভূজন করা সম্ভব নয়। এই বনভূজন সাধাণত তো আমরা শুনে থাকি উম শীতে সময় হয়ে থাকে। অথাত ডিসেম্বার জানুয়ারি মাসে সবাই গিয়ে থাকে বনভূজনে আর এই বনভূজন আন্দন উৎসব হলেও। এটি একটি শারীক মানসিক ও শিক্ষনীয় ক্ষেত্রে নে ব্যাপক ভূমিকা পালন করে। বহুদিন ধরে শহরে বসবাস করছি। শহরে গতানুগতিক তিক এক ঘেঁয়ে জীবনে নে অস্তিতির এর অস্থির লাগছে তাই একটু আন্দন একটু

শিক্ষকগণ এবং আমরা সকল ছাত্র ছাত্রীরা মিলে বনভূজন করেছিলাম। আহ পঁচিশে ডিসেম্বার তো আমাদের আহ মিটিং হয়েছিল কথাবাত্রা হয়েছিল। আমাদের মধ্যে যে আহ পঁচিশে ডিসেম্বার আমরা বনভূজন করব শিক্ষক শিক্ষিকাগণ বলেন বিদ্যালয়ের কাছাকাছি দামদর নদীর ছাড়ায় বনভূজন করা হবে আমরা সকলে খুব খুশি হলাম

এরকম একটি হি দিন কাঁটাব তার পাশাপাশি আমাদের আহ আমরা আমাদের বন্ধু বান্ধব সাথে এরম একেক টা মুহূর্ত কাঁটাব খেলাধুলা করব বো এটার আন্দন no অনেক বড় ব্যাপার হ্যা তারপর পরদিন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল বনভূজনের জন্য নিদির্ষ্ট টাকা জমা দেওয়ার ধুম লেগে গেল প্রস্তুতির প্রথম দিন থেকেই তারপর বন্ধুরা বান্ধবীরা মিলে আমরা ওই বনভূজনে গিয়েছিলাম। শিক্ষক শিক্ষকগণে শিক্ষাগণের সাথে

কোথায় কোথায় গিয়েছিলেন কি কি আয়োজন হয়েছিল আপনাদের। এসব জানার আমরা খুবি আগ্রহ হচ্ছে। আপনি কি বলবেন আমাকে

তারপর উম আনা আমার আনীত

গিয়ে পৌঁছে আমরা রান্নাবারা খাওয়া দাওয়া ওখানি বানাবো ভেবেছিলাম তো আমরা অনেক কিছু নিয়ে গিয়েছিলাম

আমরা এই পো পাকি প্রাকৃতিক জগৎকে জানতে পারি তার পাশাপাশি আমরা না ওই যখন খেলাধুলা হয়ে থাকে আমরা আমাদের শরীর চর্চাও করতে পারি। তা ছাড়া আমরা সকলে বতর্মানে যে যা জীবনের অত্যন্ত ব্যস্ত

এক ঘেঁয়েমি পরে করে তুলে আর একটি নীরস জীবনে উহ মনে পরিণত করে। তাই প্রাণহীন জীবনে রোজকার কার দূরে রের জন্য no অন্যকার আহ হতে অন্ধকার ন্ধকার হয়ে উঠেছে এই জীবন সে জন্য এই বনভূজন আমাদের দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হ্যা

দে কোন ততা আহ প্রত্ন তক্তি স্থানে কিংবা শহরে কোন ভেসে বয়ে যাওয়া নদীর তীরে কিংবা নদীর বুকে জেগে ওঠা চড়ে আমরা সেই নদীর ধরে গিয়েছিলাম অনেক মজা করেছি এই কথা ঠিক যে বনভূজন যে কোন মানুষে নিকট একটি আনন্দের বিষয়

আসলে আগে কার দিনের রোজকার ব্যস্ত জীবন থেকে একদিন ছুটি নিয়ে বনে গিয়ে সবাই মিলে এক সাথে আনন্দ করে রান্না করে খাওয়া নামই ছিল বনভূজন বতর্মান বনে গিয়ে ভূজন করার রীতি বদলেও বনভূজন নাম চরিত্র ও তাৎপর্য় একেবারেই বদলানি একদা সত্য যে জীবনে ব্যস্ত থেকে প্রাণে নিজস খুঁজে নেয়া সব ছাত সব থেকে। উপযোগী উপায় হল ভমনে যাওয়া। সেই জন্য এই ভমনের পাশাপাশি সে আমরা আনন্দ করে উঠা জন্য এই বনভূজনীর আয়োজন হ্যা পুর বছের কর্ম কান্তি দূর করতে বনভূজনের মতো উপযুক্ত অনুষ্ঠান বা দাওয়াই আর কিছু হতে পারে না। দুকারে দুক্ষু বনভুজনের আয়োজন করা হয় আমি দেখে আপনি কি কোথাও বনভূজনে গিয়েছিলেন হ্যা আমি আপনার কথামত যদিও এরকম বনভূজন কক্ষ নয় করিনি। কিন্তু আমরা প্রতি বছর নয় জানুয়ারি বলে একটি দিন রয়েছে সেই দিনে

এটা হচ্ছে হচ্ছে আমাদের ঠাকুর অথাৎ পরম্পরময় শ্রী ঠাকুর অনুকূল চন্দের বিধান মত মত বিধান দেয়ার দিয়ে যাওয়া একটি বনভূজন আপনি কি এধরনের নের বনভূজন কোন দিন গিয়েছিলেন হ্যা আমিও গিয়েছিলাম ঋতূ পরম প্ৰেমীয় প্রেমীয়া অনুকূল ঠাকুরে বোন উহ অনুকূল ঠাকুরে বনভুজনে তো গুরুজনদের সাথে গিয়েছিলাম অনেক আনন্দ করেছি হাওয়া বাতাস নিয়ে তারপর দান সাধাণত ওহ আমরা ঠাকুরে বনভূজন যেহেতু গিয়েছি তো ঠাকুরে গান গেয়ে আমরা শুরু করেছিলাম প্রাথণা করে শুরু করেছিলাম তো আমরা খুব আনন্দ করেছিলাম হ্যা ঠিকি বলেছেন এভাবেই আমরা আমাদের দের দের ঠাকুর অথাৎ পরম দয়াল পরম শেহ্র ময় শ্রী ঠকুন কুসুন্দে বনভূজন উদযাপন করে থাকি। প্রথমে গিয়ে ওই বনের নের মধ্যে একটা নির্দিষ্ট জাগয়া আহ যা খুঁজে বের করি তারপর সেখানে আমাদের যে ঠাকুরকে স্থাপন করি। জি ওনাকে ফুল দিয়ে দিয়ে সা সাজিয়ে ফেলি সাজিয়ে তারপর ওখানে ওনার প্রাথণা করা ম মধ্যে দিয়ে এই বনভূজন আমরা উপস্থাপন করে থাকি তার পাশাপাশি ঐ প্রাথণা পর আমরা গান বাজনা নাক ও করে থাকি আর উপর দিকে আমাদের মা কাকিমা জ্যেঠি ওরা সবাই মিলে গিয়ে উপর দিকে রা রান্নার আয়োজন করেন সেখানে রান্না সাধাণত ডাল ভাঁজ উম আলু ভাঁজি তারপর পর নিরামিষ আহার আমরা ভূজন করে থাকি। সেখানে নানা ধরনের নের ভূজনে ব্যবস্থা থাকে। সে কিন্তু সেগুলো নিরামিষ আমিষের কোন ব্যবস্থা থাকে না কেন না আমাদের ঠাকুর বলেছেন ছেন এ প্রাণী হত্যা মহাপাপ শুধু ঠাকুর কেনো অনেকই কি অসদ গুরু বলেন অনেকই মহা গুরুজন বলেছেন যে প্রাণী হত্যা উহ করা ভালো নয়

না আমি সে ইতিহাস সর্ম্পকে বেশি কিছু জানিনা আর প্রাণী হত্যা করা ভালো না। কিন্তু আমি দামদর নদীতে বনভুজনে গিয়েছিলাম তখন হ্যা আমিষছি ছিল খাওয়া দাওয়া সব আমিষছি ছিল। আগের দিন সন্ধ্যাতে রান্নার জন্য চাল সবজি তেল মশলা বাজার করে নিয়েছিলেন স্কুলে দুইজন শিক্ষক মহাশয়। আমরা সকল ছাত্র ছাত্রী সকাল আটার মধ্যে বিদ্যালয়ে উপস্থতি হলাম ntr র মধ্যে উম গাড়িতে হাঁড়ি কড়া খুনতি চাল সবজি মাছ মাংস এবং অনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস পত্র গুছিয়ে নিলাম সকলে মিলে। দশটার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম তারপর আমাদের সেই দামদর নদীতে পৌঁছে গেলাম হ্যা আপনাদের বনভূজন তো সম্পন্ন আলাদা আমিতো বলেছি যে আমি আপনার মত এধরনের মের বনভূজন করেনি সেজন্য আমি আমার আমার কথা বলাম। আমরা ঠাকুর যা নির্দেশ সেভাবে আমরা মানে এই বনভুজং উপস্থাপন করে থাকি এই বনভূজনের অনেক ইতিহাস রয়েছে তেরশ পঁচাত্তর সালে কিছু দিন পূর্বে মানিকপুরে মাঠে বেড়াতে গিয়ে শ্রীজী ঠাকুর পুকুর একদিন পরমপূজ প্ৰদ বদ আছে অথাৎ ওনার ছেলেকে এই মাঠে রান্না করে খাওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই দিন সে সুযোগ যুগ এসে গেল রফরি কাঠুরে কন্যা অথাৎ অথাৎ ওনার জ্যেষ্ঠ কন্যা

শ্রী ঠাকুর কুর ও বড় মা অথাৎ ওনার স্ত্রী কন্যার কথার আনন্দে সম স্মতি জানালেন পঁচিশে পোষ অথাৎ যা আমরা নয় জানুয়ারি বলে থাকি কি ওই দিন মানিকপুর থেকে কে উম দুই ফাল long দূরে ফুটাবাজ শহরের উহ sorry ফুটাবাজ সরকারে hijab forest বড়া যেখানে যেখানে বিরাজ পরে দে বনভুজনের আয়োজন করেন এই বনভূজন জন সর্ম্পন্ন পো পরিচালনা কোচিং পূঁজা নিয়া নিয়ার বৌ দির উহ দি বতজানিয়া বৌদি হচ্ছেন ব বদ্দার দার বৌ ওই থেকে আমরা আমরা এই নয় জানুয়ারি বনভূজন উপলক্ষ্যে পালন করে থাকি। ঠাকুরকে আমরা আমরা সরণ করে আমরা এই দিনকে এই দিনটাতে বনভূজন করে থাকি। সেজন্য নো আমাদের কাছে এটা অনেক বড় দিন বলেই উম বলা যেতে পারে হ্যা মহাশয়া প্রায় দুই তিন বছর আগে বাবার মুখে আমি এই গল্পটাশুনে ছিলাম ঠাকুরের জীবন নিয়ে তো আমার খুব লেগেছিল

আমার সভাগ্য বলতে পারি পারি যে আমি ঠাকুর সর্ম্পকে কিছু একটা জানি। ওই থেকে মানে কি বলব বন বনভূজনের আগ্রহ ঠাকুর জানিয়ে দিলেন ওনার ছেলে সেই করার জন্য নত হয়েছে উনার আদেশ পালনের জন্য উনার মনোবাঞ্ছনা চায়নার ইচ্ছা কে ইচ্ছাকে সম্মতি জানিয়ে উনি এই আয়োজন করেছিলেন সেই আয়োজনের ফলে আজ আমরা একই সাথে সবাই একসাথে একত্রিত হয়ে ওই বনভোজনের দিনটাকে বনভোজন উপলক্ষে পালন করে থাকি সবাই খুব আনন্দ করে থাকে আর ঠাকুর ও ওই সময় না করে যদি উনার শরীর শুনেছিলাম ভালো ছিল না না উনি উনার বা বা বাড়িতে ও চলে গিয়েছিলেন তারপর ও উনার স্ত্রী উনাকে উনার জন্য মানে যা রান্না হয়েছিল তা নিয়ে গিয়েছিলেন আর ঠাকুরের ভোগ সেখান থেকেই আহ বাংলা তে নিয়ে আসে ঠাকুর কে নিবেদন করা হয়েওছিলো বড়মা ও ঠাকুর পরিবারের সকল বনভোজনের সকলেই বনভোজনের আহ প্রাসাদ গ্রহণ করলেন পাশের গ্রাম থেকেও শুনেছিলাম শত শত নর নারী বনভোজনের অনুষ্ঠানে যোগদান করেন সেই থেকেই আমাদের যে আমাদের অর্থাৎ এই সৎসঙ্গ পরিবারের আবার এই বনভোজনের দিন টি অনেক বড় হয়ে ওঠে। হ্যাঁ বলো কেমন আছো?

আহ এখন আমি তো বাড়িতেই রয়েছি একটু job search করছি WFH এর জন্য work from home আর ছোটোখাটো টুকটাক কাজ করছি। ও আচ্ছা আচ্ছা বা বেশ ভালো মানে আহ work from home এর জন্য job search করছো নাকি? হ্যাঁ work from home খুঁজছি। তোমার কি জানা আছে কিছু work from home? কোথাও

আহ available তুমি দেখবে যেমন আহ naukri dot com এই search কর না তাহলে আমার মনে হয় তুমি একটু ভালো পেতে পারো। ঠিক আছে একবার ও গুলোতে search করে দেখবে। কি রকম পাচ্ছ না পাচ্ছ আমার যত দূর সম্ভব ওইগুলোতে তুমি পেতে পারো তোমার উম মানে qualification recording তুমি ওটা একবার apply করে দেখো তো ওটা আমার মনে হচ্ছে পেতে পারো। friends আছে ওখান থেকে পেয়েছে। উম প্রায় একটা দুটো পেয়েছে ওখান থেকে। উম বেশ ভালো ওই জিনিস গুলো এখন তো work from home ই অনেকটা available করে দিয়েছে বলে আহ আমাদের অনেক সুবিধা হয়েছে। উম lockdown এর period থেকেই এই জিনিসটা চলছে এটা খুবই ভালো ব্যাপার উম না হলে আহ মানে বাড়ির বাইরে গিয়ে job করা অনেকটা অনেকের সমস্যা হয়ে যেত যারা যে কারণে কি হতো তারা job টা করতে পারতো না। এখন হওয়াতে এটা খুব সুবিধা হয়েছে।

Work from home এ অনেক সুবিধা আছে যেমন ধরো তোমার বাড়ি থেকে না বাড়িতে একটু support করা যায়। বা বাড়ির সঙ্গেও কিছুটা সময় দেওয়া যায় কিছুটা যে বাড়িতে

আর কি করা যায় বলতো job, job এখন আহ হ্যাঁ হম হম বলো তুমি কি ধরণের এখন ধরো আহ job যে আছে না search করা. করা যায় বলতো আহ মানে office থেকে যেগুলো হচ্ছে। হ্যাঁ office থেকে যেমন ধরো উম এখন অনেক কিছুই আহ হয় যেমন ধরো এই আহ telecaller গুলো এগুলো এখন খুব মানে ইয়ে হচ্ছে আহ work from home এখন তো maximum আমি দেখেছি আমার জানা পরিচিতর মধ্যে telecaller ই বেশির ভাগ করছে। তারপরে তোমার যেমন আহ এমাজন বলো ফ্লিপকার্ট বলো মিশো বলো এই গুলো না বসে এখন করা যাচ্ছে। গুলো যেমন খুব বাড়িতে আহ বসে বেশ ভালো রকমই আহ এগুলো করা যায়। তারপর telecaller যেগুলো হ্যাঁ ওগুলো একটু continue বসে থাকতে হয় ঠিক কথাই কিন্তু তোমাকে তো কোথাও বাইরে যেতে হবে না। এই সব তুমি apply করতে পারো। আর তা ছাড়া চাকরির মানে আমাদের এখানে যা অবস্থা যা শিক্ষার যে একটা অবস্থা হয়ে সেখানে ভালো উম পড়াশোনা করে মানে একদম job পাওয়াটা ভীষণ মানে উম কষ্টের হয়ে গেছে। কারণ আমরা কি করছি degree পর degree বারিয়েই যাচ্ছি, বারিয়েই যাচ্ছি কিন্তু job এর আশাটা খুব উম আশা করাটাই খুব উম মানে হচ্ছে না মানে আশা করেও মানে কোনো কিছু হচ্ছে না। যে একটা ভালো degree করে job করবো ভালো ভুল মানুষের। তাই জন্য মানুষ কি হচ্ছে normal আহ degree করে